আঁ একটি মেয়ে মাস্ক পরে পরে আসছে।

এই ফটো টো একটা পাহাড়ি এরিয়া র বটে যেটা অনেক বড় এই পাহাড় টো আছে।

চৌকির উপরে অনেক লাইট - এ লাগা আছে বড় বড় আর সাইডে সাইডে - এ পধা আছে ছোট ছোট পধা আর অনেক বড় বড় গাছও আছে সাইডে সাইডে ।

তাজা তাজা মাছ আছে বড় বড় মাছ সব রকমের মাছ এথা পাওয়া যায়। আর পেমেন্ট এর জন্য কিউ আর কোড ও এথা দেওয়া আছে যেথা অনলাইন পেমেন্ট ও হয়।

আর এই ফটো টো করোনা টাইম -এর বটে ।

আর সাইডে সাইড এর অনেক গাছ আছে যে হারা ভারা দেখাচ্ছে এই গাছগুলো।

পার্ক করা আছে চারিদিক দিকে।

হাউসার বটে যে নিউ বাস ইশস্ট্যান্ড দেয়া আছে গ্রাম।

এথা অনেক এ লাইট আছে আর অনেক পাংখা ও আছে অনেক বড় এ প্যান্ডাল টো আছে।

ঢালাই এটা অনেক লোক এথা কাজ করছে। অনেক লোক আ অন্যথা মিস্ত্রি আর লেবার আছে। যেথা অনেক ই ছাড় ।